এবং এখানে একটি অনুষ্ঠান পরিচালিত হচ্ছে এবং অনেক লোকজন এখানে চেয়ার পাতা পেতে দেওয়া হয়েছে মানুষ জনদের বসার জন্য এবং তারা বসে অনুষ্ঠানটি উপভোগ --

মধ্যে দেখা যাচ্ছে যে এটি শিলিগুড়িতে অবস্থিত দাগাঁ পুর আঃ দাগা পুর শাল বাড়ি এলাকার।

এটার মধ্যে দেখা যাচ্ছে যে এটা একটি পাহাড়ি এলাকা ছবি এবং দু পশে পাহাড় এবং তার সাথে প্রচুর গাছপালা দেওয়া রয়েছে ।